অনেক বড়ো গাছ রয়েছে রাস্তা ছোট বড়ো নীল রঙের আকাশ দেখা যাচ্ছে। পাশে একটি ড্রেনের মতো রয়েছে কিছু জল পরে রয়েছে।